দেখতে পাচ্ছেন এটি একটি ক্লাস রুম । ক্লাস রুম -এর মধ্যে বেঞ্চ গুলো সারি সারি করে রাখা আছে ।

দেখতে পাচ্ছেন এটি একটি স্কুল স্কুলটি বন্ধ আছে।

স্কুল -এর পাশে একটি রোড । রোড -এর আ পাশে একটি পোস্টার আছে। পোস্টার -টা ইলেকট্রিক -এর পোস্টার । পোস্টার -এর পাশে একটি বাইক রাখা আছে রেড কালার -এর বাইক দেখতে পাচ্ছি আপনারা সব।